এখানে দেখতে পাচ্ছি আমি একটা দোকান দোকানে সাজানো রয়েছে অনেক কিছু সামান।

রুমের মাঝখানে রয়েছে একটা বড়ো বাক্স দান করার জন্য।

তার সামনে অনেক মানুষ দুই একটা মানুষ খাওয়া দাওয়া করতেছে .

একটু দূরে একটা বড় বাড়ি দেখতে পাচ্ছি।

তার সাইডে এবং বড় বড় গাছ দেখতে পাচ্ছি.

এখানে আমি একটা পার্টি অফিস দেখতে পাচ্ছি .

আমি দেখতে পাচ্ছি এইখানে একটা উম বলো বিল্ডিং রয়েছে।

দেখতে পাচ্ছি চাইর দিকে সবুজ মশারির কাপড় দিয়ে ঘিরানো আছে.

আ এবং সাইডে সাইডে আন্ধার রয়েছে।

অনেক বাচ্চা মেয়ে অনেক কিছু আছে।

এবং সাজানো জিনিসের মধ্যে লেডিস হাফ প্যান্ট রয়েছে .

মানুষ রয়েছে এবং মিডিলে মানুষগুলো বসে আছে।

এবং দেখতে পাচ্ছি এখানে সাইডে একটা ঘর রয়েছে ছোটো ঘর.

রাস্তা রয়েছে মিডিলে একটা .

এবং দেখতে পাচ্ছি টিনের রুমটা অনেক বড়ো বড়ো.

আমি দেখতে পাচ্ছি এখানে একটা পেট্রোল পাম্প দেখানো যাচ্ছে এবং বড়ো গাড়ি একটা .

সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছি।

এইখানে দেখতে পাচ্ছি আমি একটা চাওমিনের দোকান .

দুইটা চেয়ার দেখতে পাচ্ছি ওষুধ অনেকগুলো দেখতে পাচ্ছি .

দোকানের ইস্টিলের সামান দেখতে পাচ্ছি.

ভিতরে আছে বাচ্চার খেলনার জিনিস দেখতে পাচ্ছি।

রুমটাতে দেখতে পাচ্ছি একটা লাইট ঝোলানো আছে .

এখানে দেখা যাচ্ছে একটা বড় পাতিবাগান আছে।

পাহাড় রয়েছে এবং গাছ রয়েছে.

ফ্যান দেখতে পাচ্ছি গ্লাস দেখতে পাচ্ছি.

মিডিলে রয়েছে একটি ছোট মোটো

এটা মানুষ দুইজনের কথা বলতেছে .

আমি দেখতে পাচ্ছি এইখানে একটা বড়ো মরজিদ .

মসজিদের গেট সামনে আছে ওইটা শুধু দেখতে পাচ্ছি এবং গাছ রয়েছে .

আমি দেখতে পাচ্ছি এইখানে বাড়ির বারান্ডা রয়েছে।

এবং অন্যদিকে দেখছি বাড়ির আক সামনে দুইটা গাছ রয়েছে .

ওন্য কোনো ছাইট -এও দেখতে পাচ্ছি অনেক পাহাড় রয়েচে।

এবং দেখতেছি দোকানটা বাঁশ এবং অনেক কিছু রয়েছে।

দেখতে পাচ্ছি আমি একটা এখানে সাইকেল রয়েছে.

দেখানো যাচ্ছে একটা সেলুন দোকান রয়েছে।

ওই যে একটা বোতল একটা চিরুনি রয়েছে .

ধর্মের রুম দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষ এখানে দাঁড়ায় আছে সাদা কালার ড্রেস পড়ে.